সামনেম বড়ো একটা মাঠ দেখা যাচ্ছে।

স্টেশনের পাশে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে আছে।

আমনে একটা বড় মাঠ দেখা যাচ্ছে।

গ্যারাজের মধ্যে একটি মারুতি গাড়ি ঠিক করতে দেখা যাচ্ছে।